প্রথমের দুইটি জমিদার বাড়ি হতে পারে তার পিছন দিকে একটি ছোট গাছ দেখা যাচ্ছে নীল রং এর আকাশ দেখা যাচ্ছে তার পাশে আরও একটি বাগানবাড়ি দেখা যাচ্ছে তার সামনে লাল মাটি --

এবং এর নিচে বাগান দেখা যাচ্ছে বাগান এর মধ্য়ে বিভিন্ন রকমের গাছ পালা দেখা যাচ্ছে।

পাশে ছোট ছোট দু- একটা বাড়ি দেখতে পাচ্ছি ও সবুজ রং এর কাঁচ দেখতে পাচ্ছি যেগুলি কালো দেখাচ্ছে রাতের আলোতে।